বেশ কিছুজন তাদের ব্যাগ নিয়ে দাঁড়িয়ে রয়েছেন।

একটি সুইচবোর্ড রয়েছে দেওয়ালে এবং দেওয়ালে একটি ফটো ঝোলানো রয়েছে।

ন্যাশনাল পার্কটির নাম হচ্ছে গোরুমারা ন্যাশনাল পার্ক ।

কিছুজন ভিতরে রয়েছেন এবং এখানে চা পাতা বাগান ও বেশ কয়েকটি বড় বড় গাছ দেখতে পাচ্ছি।

ছবিটিতে আমরা কুচবিহার মদনমোহন বাড়ি দেখতে পাচ্ছি।

এই ছবিটিতে আমরা একটি টিনের চালের ঘর স্পষ্টভাবে দেখতে পাচ্ছি।

ঘরটিতে দেওয়ালে বেশ কিছু পোস্টার লাগানো রয়েছে এবং একটি টেবিল এর ওপর লাল রঙের একটি হেলমেট রয়েছে।